jmol এ measurements and labeling এর tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব:
carboxylic carboxylic অ্যাসিড এবং নাইট্রোঅ্যালকেন nitroalkane models তৈরি করা
চিহ্ন এবং সংখ্যা দ্বারা model পরমাণু label করা
বন্ধনের দৈর্ঘ্য কোণ এবং ডাইহেড্রাল কোণ পরিমাপ করা
tutorial অনুসরণ করতে
jmol অ্যাপ্লিকেশনে models তৈরী এবং সম্পাদন করতে জানতে হবে
না হলে নিম্নলিখিত লিঙ্ক থেকে প্রাসঙ্গিক tutorials দেখুন
tutorial record করতে
ubuntu os সংস্করণ 1204
jmol সংস্করণ 1222
এবং java সংস্করণ 7 ব্যবহার করছি
এই অ্যানিমেশন ব্যবহার করে carboxyl group নির্মাণ করার পদক্ষেপ দেখি
উদাহরণস্বরূপ ইথানোয়িক ethanoic অ্যাসিডের model তৈরী করব যা অ্যাসিটিক acetic অ্যাসিড নামে পরিচিত
আমি ethane ethane দ্বারা শুরু করব
আমাদের একটি মিথাইল group carboxyl গ্রুপে বদলাতে have
একই carbon পরমাণুর সাথে সংযুক্ত দুটি hydrogens hydroxy group দ্বারা প্রতিস্থাপিত করুন
oxygen এবং carbon সাথে সংযুক্ত একটি hydrogens মুছে দিন
carbonoxygen carbonoxygen bond দ্বিবন্ধনে বদলায়
মিথাইল methyl group carboxyl carboxyl গ্রুপে বদলে গেছে
ethane ইথানোয়িক অ্যাসিডে বদলে গেছে
আমরা উপরোক্ত ধাপগুলি অনুসরণ করে jmol এপ্লিকেশনে ইথানোয়িক অ্যাসিডের model তৈরি করব
এটি jmol panel ইথেনের model
মিথাইল group carboxyl গ্রুপে বদলাই
model kit menu থেকে oxygen o নির্বাচন করুন
একই carbon পরমাণুর সাথে সংযুক্ত hydrogens টিপুন
model kit menu থেকে delete atom বিকল্প নির্বাচন করুন
oxygen সাথে সংযুক্ত hydrogen মুছে দিন
তারপর carbon সাথে সংযুক্ত hydrogen মুছে দিন
এখন carbon এবং oxygen মধ্যে দ্বিbond প্রদর্শন করি
model kit menu থেকে double বিকল্প নির্বাচন করে
carbon এবং oxygen সংযোগকারী বন্ধনে টিপুন
এখানে অ্যাসিটিক অ্যাসিডের model রয়েছে
কাঠামো নিখুত করতে শক্তি নুন্যতম করুন
nitro group তৈরি করতে আমরা অনুরূপ কৌশল অনুসরণ করব
ethane ইথেনের model রয়েছে
এখন এই অণু nitroethane nitroethane এ রূপান্তর করি
model kit menu থেকে nitrogen n নির্বাচন করুন
ethane অণুর hydrogen পরমাণুতে টিপুন
nitrogen নীল গোলক হিসাবে প্রদর্শিত হয়েছে
এখন nitrogen সাথে সংযুক্ত দুটি hydrogens hydroxy hydroxy group দ্বারা প্রতিস্থাপিত করি
model kit menu থেকে oxygen o নির্বাচন করুন
তারপর nitrogen সাথে সংযুক্ত hydrogens টিপুন
oxygen পরমাণুর সাথে সংযুক্ত hydrogens মুছে দিন
এখন model kit menu খুলে delete atom এ টিপুন
oxygen সাথে সংযুক্ত hydrogen টিপুন
এখন nitrogen এবং oxygen পরমাণুর মধ্যে একটি দ্বিbond প্রদর্শন করব
model kit menu থেকে double বিকল্পে টিপুন
nitrogen এবং oxygen সংযোগকারী বন্ধনে টিপুন
এটি panel nitroethane nitroethane এর model
এখন 1butanoic acid 1বিউটানোয়িক অ্যাসিড এবং ethylacetate ইথাইলঅ্যাসিটেট models তৈরী করুন
নুন্যতম শক্তি দ্বারা কাঠামো নিখুত করুন
image সংরক্ষণ করুন
আপনার করা নির্দেশিত কাজ এইরকম হতে হবে
jmol panel ফিরে যাই
এটি হল 1butanoic acid 1বিউটানোয়িক অ্যাসিড এর model
এখন model পরমাণু label করা শিখি
এটি সংখ্যা এবং element সংশ্লিষ্ট চিহ্ন দ্বারা করি
display মেনুতে গিয়ে scroll করে label নির্বাচন করুন
element সংশ্লিষ্ট চিনহের সাথে সকল পরমাণু label করতে symbol বিকল্প নির্বাচন করুন
name বিকল্প চিহ্ন এবং সংখ্যা উভয় দেবে
number বিকল্প শুধুমাত্র পরমাণুর সংখ্যা দেয়
none বিকল্প ব্যবহার করে model থেকে labels মুছে দিতে পারেন
উপরোক্ত সকল পরিবর্তন করতে pop up menu do ব্যবহার করতে পারেন
panel ডান click করে pop up menu খুলুন এবং বিভিন্ন বিকল্প যাচাই করুন
অণুতে দুটি পরমাণুর দূরত্ব মাপতে tools menu ব্যবহার করতে পারি
পরিমাপের পূর্বে model kit menu খুলে minimize we টিপুন
শক্তি নুন্যতম করা হয়েছে এবং model সর্বোচ্চ স্থিতিশীল অবস্থায় রয়েছে
এখন tools মেনুতে টিপে distance units নির্বাচন করুন
প্রয়োজন অনুযায়ী সাব menu বিকল্প নির্বাচন করুন
আমি angstroms নির্বাচন করব
আমাদের পরিমাপ করা বন্ধনের দৈর্ঘ্য angstrom এককে হবে
rotate molecule icon টিপুন এবং cursor panel নিয়ে যান
পরমাণু 9 এবং 4 এর মধ্যে দূরত্ব পরিমাপ করব
শুরুর পরমাণুতে দুইবার টিপুন যা হল পরমাণু সংখ্যা 9
শেষের অণুতে দুইবার টিপুন to হল পরমাণু সংখ্যা 4
এখন বন্ধনের দৈর্ঘ্য পর্দায় প্রদর্শিত হয়েছে
আরো কয়েকটি bond দৈর্ঘ্য পরিমাপ করি
carbon এবং oxygen দ্বিবন্ধনের মধ্যে বন্ধনের দৈর্ঘ্য পরিমাপ করি
তাই পরমাণু সংখ্যা 5 এ দুইবার টিপে cursor পরমাণু সংখ্যা 7 এ নিয়ে যান এবং দুইবার টিপুন
একইভাবে carbon এবং oxygen একক বন্ধনের দূরত্ব পরিমাপ করি
তাই পরমাণু সংখ্যা 5 এ দুইবার টিপে cursor পরমাণু সংখ্যা 6 এ নিয়ে যান এবং দুইবার টিপুন
আমরা panel সকল বন্ধনের দৈর্ঘ্য দেখতে পারি
এখানে বন্ধনের কোণ এবং ডাইহেড্রাল কোণ ও পরিমাপ করতে পারি
পরমাণু সংখ্যা 94 এবং 1 for মধ্যে বন্ধনের কোণ পরিমাপ করব
পরমাণু সংখ্যা 9 এ দুইবার টিপে পরমাণু সংখ্যা 4 এ টিপুন
কোণের পরিমাপ সঠিক করতে পরমাণু সংখ্যা 1 এ দুইবার টিপুন
পর্দায় বন্ধনের কোণ দেখতে পারি
আরেকটি বন্ধনের কোণ পরিমাপ করি ধরুন পরমাণু 15 এবং 6 এর মধ্যে
পরমাণু সংখ্যা 1 এ দুইবার টিপে পরমাণু সংখ্যা 5 এ টিপুন এবং শেষে পরমাণু সংখ্যা 6 এ দুইবার টিপুন
ডাইহেড্রাল কোণের পরিমাপে 4 টি পরমাণু জড়িত থাকে
তাই আমি পরমাণু 841 এবং 2 নির্বাচন করব
ডাইহেড্রাল কোণ মাপতে প্রথমে পরমাণু সংখ্যা 8 এ দুইবার টিপুন
পরমাণু সংখ্যা 4 এ টিপে পরমাণু সংখ্যা 1 এ টিপুন
অবশেষে ডাইহেড্রাল কোণ মাপতে পরমাণু সংখ্যা 2 এ দুইবার টিপুন
আমরা পর্দায় ডাইহেড্রাল কোণের পরিমাপ দেখতে পারি
সকল পরিমাপ একটি tabular আকারে দেখা যেতে পারে
tool bar click atom to measure distances icon টিপুন
panel measurements dialog box খোলে
এখানে সকল পরিমাপের তালিকা রয়েছে
image সংরক্ষণ করে প্রস্থান করি
সংক্ষেপে
in tutorial শিখেছি:
carboxylic অ্যাসিড এবং নাইট্রোঅ্যালকেন models তৈরি করা
element চিহ্ন এবং সংখ্যা দ্বারা model পরমাণু label করা
বন্ধনের দৈর্ঘ্য কোণ এবং ডাইহেড্রাল কোণ পরিমাপ করা
এখন
একক দ্বি এবং triple বন্ধনের সাথে অণুর models তৈরি করুন
carbon পরমাণুর মধ্যে বন্ধনের দৈর্ঘ্য পরিমাপ করে
তাদের তুলনা করুন
এই লিঙ্কে উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি